এই যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি এটিতে একটি ছোট সাদা গাড়ি দাঁড়িয়ে আছে এবং দুটি ট্রাক দাঁড়িয়ে আছে একটি সাদা কালার -এর এবং একটি গেরুয়া কালার এর।

এবং একটু পরে একটি সাদা বিল্ডিং ও আমরা লক্ষ্য করতে পারছি।

নীল রঙের সাদা রঙের হলুদ রঙের এবং কয়েকটি লাইটও আমার দেখতে পাচ্ছি যেগুলো জা-জ্বালানো আছে।

এবং বাড়িটি দেখে মনে হচ্ছে খুব পুরোনো এবং ফেটে গেছে এবং দরজার পাশে একটি ছোট্ট কাউ সাদা কাগজে লেখাও দেখতে পাচ্ছি ।